একটি ধান গাছের বাগান বাগান অনেক ধান গাছ রয়েছে সবুজ ধান ফুলে রয়েছে এটাতে। পাশে অনেকগুলো আম গাছ রয়েছে।

একটি অ্যাচেলা মা উম ওপর মা রয়েছে ।

উপরে মালা ঝুলানো রয়েছে তাতে নানা ধরণের ফুল রয়েছে পাতে ক কতগুলো পাতাবাহারের গাছ রয়েছে কত লোক দাঁড়িয়ে আছে বস্তা খোলা

এই গিয়ে ড্রামের মধ্যে ঢালছে এখানে নানা ধরণের মাছ দেখা যাচ্ছে আর এক --

মাঝখানে একটি গাছ দেখা যাচ্ছে লাল ফুল সাদা ফুল হলুদ ফুলের তোড়া দেখা যাচ্ছে।